এবং যে ঘরটি রয়েছে সে ঘরের চালটি এ টিন জাতীয় কিছু ছাউনি রয়েছে এবং ফোয়ারার উপর একটি লাইট জ্বল--

এটি একটি খেলার মাঠ এখানে দুই রকম পোশাক পরা খেলোয়াররা খেলা করছে বলে মনে হচ্ছে খেলার মাঠটি সুন্দর সবুজ ঘাসে সজ্জিত।

এবং এখানে খেলার জন্য চুন দিয়ে সাদা মার্কিং করা হয়েছে আর-র মাঠটার চারপাশে আ বৃহৎ বৃহৎ ফ্ল্যাট দেখা যাচ্ছে।

আর যে প্রোডাক্ট আমুল -এর প্রোডাক্ট গুলো যে র‍্যাক -এর উপরে সাজানো হয়েছে সেটা কমলা কালো আ- রঙ র‍্যাক -টির ।